এখানে সবুজ গাছপালা দেখা যাচ্ছে দূরে অনেক গাছও দেখা যাচ্ছে এবং একটি মাঠও দেখা--

ছে এব-ওং অনেক পাইপ ও দেখা যাচ্ছে এবং মোটর দেখা যাচ্ছে এবং অনেক তেলে-এ-র টপও দেখা যাচ্ছে এবং অনেক জিনিস পত্র দেখা যাচ--

এখানে একটি দোকান দেখা যাচ্ছে এবং দোকানে অনেক যে উম জিনিসপত্র দেখা যাচ্ছে এবং উম একটি জেনাটার দেখা যাচ্ছে এবং --